এই ইন্ডিয়ান রেলওয়ে থেকে ভারতের অনেক আয়ও হয় এবং এটি য- যানবাহন খুবই গুরুত্বপূর্ণ এটি ।

মূর্তিটির রং লাল এবং এবং এইখানে বৌদ্ধ ধর্মীয় মানুষ -এরা আসে তাদের ধর্ম চর্চা করতে |

এই জিমে আমরা ট্রেইনার ও পাই। এখানে কয়েক মূল্যের বিনিময়ে--

উপরের ছবিটি একটি কনস্ট্রাকশন এরিয়ার ছবি এখানে আর্চিটেক্ট এসে সেই কনস্ট্রাকশন এরিয়া পর্যবেক্ষণ কর--

উপরের ছবিটি একটি ময়ূরের ছবি । এখানে ময়ূরটি পাখনা না মেলেই দাঁড়িয়ে আছে ময়ূর আমাদের ভারতে জাতীয় পাখি ময়ূর--